গাছপালা আছে ভালো সবুজ একটা পরিবেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে ভাল লাগছে খুব সুন্দর ।

কোন মন্দির টাইপ -এর হবে ।

ছট পুজো -তে যেরকম আমরা বিকেল বেলা সকাল বেলা গঙ্গা ঘাটে যায়। সেরকম -এর একটা কিছু কলা গাছ দিয়ে কিছু করা।

আই. এস. ডি. লেখা রিচার্জ -এর অনেক কিছু মনে হচ্ছে এখান থেকে রিচার্জ -ও করা যায় জেরক্স করা যায় ।

ভাল লাগছে এটাই অনেক।

বুদ্ধর মূর্তি ভালই লাগছে জিনিসটা দেখতে।

ভাল লাগে সবাই এখানে আশা করেই যায় চেনাশোনা জায়গা |

ভালো লাগছে বেশি কিছু বলার নেই এটাই অনেক।

আশা করি সবারই ভালো লাগবে ।